পাশের চাকার উ বাইক রয়েছে।

পাশে বিল্ডিং রয়েছে জালানা দেখতে পাচ্ছি।

এটা একটি পিকনিক এসপট ।

প্রচুর জালানা দরজা দেখতে পাচ্ছি।

কিছু একটা পোস্টার লাগানো উপরে অনেকগুলো লাইট লাগানো।

এখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি।

কিছু লাইট লাগানো উপরে ফ্যান রয়েছে।

দোকানের সামনে অনেক কিছু রাকা ।

এখানে অনেক বড় বিল্ডিং রয়েছে।

এখানে কিছু মানুষ পূজা করছে।

এইটা একটা পূজার অনুষ্ঠান।

উপরে একটি পাইপ অনেকগুলি লাইট লাগানো।

এখানে একটি মানুষ চায়ের কেটলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে আমি একটি গেট দেখতে পাচ্ছি গেটটা কালো এবং সাদা কালারে।